সামনে রয়েছে এটা একটা বিল্ডিং আছে দেখতে পাচ্ছি আহ বিল্ডিংয়ের উপরে একটা আছে একটা পাশে অনেক গাছপালা রয়েছে দেখতে পাচ্ছি গাছের পাতা সবুজ রঙের দেখতে পাচ্ছি।

বাহিরে রং করা আছে দেখতে পাচ্ছি। কাঁচ রয়েছে দেখতে পাচ্ছি। ভেতরে এ সামনে একটা কাঁচের দ-দরজা রয়েছে দেখতে পাচ্ছি এবং ওপরে কম্পিউটার ল্যাব বলে লেখা আছে দেখতে পাচ্ছি। অনেক রুম রয়েছে দেখতে পাচ্ছি। সামনে একটা ফ্লোর রয়েছে দেখতে পা --

পাশে একটা বিল্ডিং রয়েছে দেখতে পাচ্ছি দূরে একটা বিল্ডিং রয়েছে দেখতে পাচ্ছি বিল্ডিং এর টা সাদা রং করা আছে দেখতে পাচ্ছি সামনে দূরে অনেক গাছপালা দেখতে পাচ্ছি গাছ পালার রং গুলো সবুজ রঙের।